এইখানে একটা আহ পোস্ট অফিস -এর সিন্ থাকে।

সবাই লোক আওয়ার যাওয়ার করবার জন্য জায়গা আছে বসবার জন্য জায়গা আছে।

আহ ঘরটা বাঁশের মাধ্যমে--

সাইড -এ সাইড -এ সব প্ল্যান্ট লাগা আছে |এ সিন্ -টা ভালো দেখাচ্ছে।

এথায় একটা হো বসবার জন্য এ বি বিশ্রামা --

সিঁড়ি বানা আছে আওয়া যাওয়ার করবার জন্য | পুলের ওপরে গাড়ি পারাবার জন্য বানা আছে |

একটা জঙ্গলের সিন্ থাকে এথায়।

জঙ্গল টো বিশাল জঙ্গল দেখাচ্ছে ওথায় গাছ ব্রীজ আছে ওথায় --

উম ঘরটা স ঘরটা উম সামনে সামনে বানা এখানে |

আবার যাবার করবার জন্যে জায়গা আছে ওতে।